hey everyone তোমাদের অনেকেরই আমাদের কাছে প্রায় একটাই প্রশ্ন থাকে যে দিদি আমরা english বলা কোথা থেকে শিখব কিভাবে english বলা start করব english বলা খুব easy আর সেটার চেষ্টা তোমরা আজকে এখান থেকে বলতে পারো, আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে একটা খুব simple share করতে চলেছি যেটা দিয়ে তোমরা যদি properly নিতে পারো তাহলে নিজেরাই দেখবে তোমরা প্রচুর তোমরা নিজেরাই sentence তৈরি করতে পারছ যেটা আমি সবসময়ই বলি যে উচিত সবার আগে simple sentence এর ও কি করে বানাতে হয় সেটা শেখা আর simple sentence অনেক ব্যাপার আছে আর main যেটা হচ্ছে আমি চাই যে কিভাবে সাত আটটা word দিয়ে sentence তৈরি করতে হয় সেটা শিখব তো আমাদের কাছে top রয়ে যাবে আমাদের আগে উচিত যেয়ে দুটো word তিনটে word দিয়ে চারটে word দিয়ে কিরকম ভাবে ছোট ছোট sentence গুলো তৈরি করা যায় সেই গুলোকে শেখা তারপরে top sentence গুলোতে ঢোকা কিন্তু আমরা যদি আগেই ভাবি যে complex শিখব compound শিখব তাহলে আমাদের মাথায় সমস্ত জিনিস কিন্তু complex হয়ে যাবে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে trick share করতে চলেছি এই trick টার মাধ্যমে তোমরা এরকম ছোট ছোট প্রচুর word নিজেরাই তৈরি করতে পারবে দেখো এখানে আমি একটা sentence লিখছি মন দিয়ে দেখবে এখানে এইসো এখানে এসো এই sentence টাকে আমরা english কিরকম ভাবে বলবো অনেকেই নিশ্চয়ই জানো very good অনেকেই এই মধ্যে জানো ভেবে ফেলেছ এটা হবে come clear এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে দেখবে যেটা আমরা বাংলায় বলছি ইংলিশে সেই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে চলে গেছে একদম last এসো হয়ে গেছে একদম first এ এই জিনিসটা কেমন হচ্ছে এসো এখানে পরের sentence টা দেখো জিকে পড়ো জিকে পরও মানে আমি ধরো তোমাকে বলছি বা ওখানে hidden আছে টা কাউকে বলছি জি কে পড়ো এখানে কিন্ত your কথাটা, মানে তুমি কথাটা hidden রয়েছে were your shoes কার জুতো তোমার জুতোই তোমাকে পড়তে বলবেই অবশ্যই were shoes তো হয় না were your shoes right তো এই ক্ষেত্রে একটা same জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বড়টা সামনে চলে এসেছে were হয়ে গেছে জুতোটা কিন্তু পরে চলে গেছে মানে sentence এর last এ মানে পর তোমার জুতো এরকম ভাবে ইংলিশে হচ্ছে কিন্তু আবার আরেকটা জিনিসও দেখার বিষয় যে সব জায়গায় তো এরকম হয়না যেরকম আমি যদি বলি ওখানে একটা গাছ আছে there is a tree সে আমার ভাই he is my brother তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে ম্যাম তাহলে এই sentence গুলো উল্টো হচ্ছে না যেমন ভাবে বাংলায় বলছি তেমনভাবে english এ বলছি এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমরা এই যে sentence গুলো শিখছি এই sentence গুলো এই sentence গুলোর মাধ্যমেই আমরা command করছি order দিচ্ছি এবং প্রায় কথাa কথাবার্তায় দেখবে এই সেন্টেন্স গুলোই আমাদের কাজে আসবে right words দিয়ে আমরা এরকমই কিছু sentence শিখব যেগুলোকে আমরা দৈনন্দিন কথাবাত্রা ব্যবহার করতে পার কাউকে order করার জন্য কাউকে command করার জন্য। এবার দেখেনি বাকি সেনটেন্স গুলো কি রকম রয়েছে আজকে আমরা যে কটা সেন্টেন্স শিখতে চলেছি সেই প্রত্যেকটা সেন্টেন্স কে কিরকম ভাবেই এই trick তা তোমরা apply করতে পারবে কথা এক্ষেত্রে কিভাবে apply করে তোমরা sentence তৈরি করবে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে যে sentence লেখা আছে সেটা দেখো এখানে লেখা রয়েছে এখানে দেখো এখানে দেখো যে আমরা sentence গুলোকে কি করব english এ বলার জন্য উল্টো করবো। এই যে এই sentence টা কিরকম ধরনের sentence লাগবে এখানে আমি কাউকে বলছি কোন জিনিস দেখতে order বা command এর একটা spence রয়েছে right তো এই sentence থেকে আমরা কি করব উল্টো করে দেবো তাহলে আমরা যদি এই sentence টাকে যদি আমরা উল্টো করি তাহলে দেখো আগে আসবে দেখো আগে বসবে right তাহলে দেখো english কি হবে look হবে এখানে অনেকের প্রশ্ন হতে পারে যেখানে ম্যাম look কেন বললেন see কেন বললেন না see look এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে already আমরা একটা ভিডিও বানিয়েছি তাও এখানে in short আমি তোমাদের বলে দিচ্ছি চোখ থাকলে কোন জিনিস দেখছি অর্থাৎ সেই দেখার জন্য দেখছি মানে see কিন্তু ভালো করে যখন কিছু দেখতে বলছি তখন আমরা look এর ব্যবহার করব। আঁকাটা দেখো, ওইটা দেখো, ওই দিকে তাকাও তখন আমরা look এর ব্যবহার করব ok তো এখানে look এর ব্যবহার হবে দেখার জন্য আমরা এখানে look এর ব্যবহার আগে করেছি পরে এখানে ব্যবহার করব look your বোঝা গেল very easy to make পরের sentence টা দেখি তাহলে কিভাবে বানানো যায় বাইরে অপেক্ষা করো নিশ্চয়ই বুঝতে পারছ যে বাইরে অপেক্ষা করা এটার english টা আগে আসবে বাইরে পরে যাবে। তাহলে অপেক্ষা করার আগে english এ কি বলে wait wait আগে আসবে wait বাইরে ইংলিশ হচ্ছে outside wait outside কতগুলো sentence এভাবে আমরা বানাতে পারি প্রচুর sentence বানাতে পারি পরেরটা দেখো। সোজা যাও সোজা english হচ্ছে straight যাওয়া english হচ্ছে go, তাহলে যাও আগে আসবে এখানে কি হবে go

right go straight পরেরটা দেখি soup টা ফুটাও soup যদি গরম করতে বলা হয় তাহলে heat up হবে কিন্তু ফোটানো english হচ্ছে boil তো এখানে আমরা বলব boel the soup আমি বলে দিয়েছি soup টা particularly soup টা ফোটাও the soup হবে boil the soup ok পরেরটা দেখি এখানে লেখো এখানে লেখ again আমি এখানে কাউকে order দিচ্ছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা order বা command since দেখতে পাচ্ছি। এবং কি বলছি এখানে লেখো। লেখা english কি write লেখা আগে যাবে right এখানে english হচ্ছে here write here very easy পরেরটা দেখি আমার হাত ধরো আচ্ছা ধরা english হচ্ছে hold my hand তাহলে এখানে কি হবে hold my hand এই প্রত্যেকটা sentence এ actually জিনিস টা কি হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছিযেহেতু কাউকে করতে বলছি সেই ক্ষেত্রে নিই কথাটা এখানে উর্ধ্ব থাকছে। এখানে প্রত্যেকটা জায়গায় যখন second person কে কোন একটা কাজ করতে বলছি right তো you hold my hand না বলে আমরা english এ বলি

ওটা করো হাতটা ধরো ঘুমোতে যাও এগুলো তো তুমি ব্যবহার করছি না english এও same আমরা কিন্তু সব জায়গায় your ব্যবহার করব না এখানে you টা actually hidden রয়েছে যেমন তোমরা বলতে পারো যে ম্যাম subject তা কই word দিয়ে sentence start করছেন actually subject টা hidden রয়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলে দেই কার হাত আমার হাত কোন sentence এ যখন তোমরা কার দিয়ে প্রশ্ন করলে ওটা verb এর পরে যাবে দেখো hold my my তা কিন্তু hold এরপরে গেছে hold my hand my কিন্তু হয়নি। বোঝা গেছে পরেরটা দেখি অলস হইও না। অলস english হচ্ছে lazy এবার এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলি। যখন দেখবে কাউকে order কোন কিছু না করার জন্য যেরকম তুমি বলছো

যখন আমরা এই ধরনের sentence বানাবো সবসময় মাথায় রাখবে bond দিয়ে sentence টা start হবে ok যদি আমি বলি এখানে লিখবে না বা দেওয়ালে লিখবে না don't write হবে fine বোঝা গেল এবার don't দিয়ে sentence start করবো তার মানে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও। যখন আমরা কোন জিনিস কাউকে order করছি না করার জন্য sentence তা don't দিয়ে start হবে এখানে কি লেখা আছে অলস হইয়ো না dont হয়ো না হওয়া english হচ্ছে be don't lazy it ok don't be lazy যদি আমি বলি যে rough হয়ো না কি হবে don't be rough fine পরেরটা দেখি জল গরম কর জল গরম কর এখানে দেখো আমরা গরম করা দেখতে পাচ্ছি একটু আগে আমরা ফুটানো কে english এ কি বলে boil জল জল গরম কর এটাকে আমরা কিভাবে বলবো english এ এটাকে আমরা english বলব heat heat the water heat the water জল পড়ে গেছে। কল তা ঘাবড়িও না ঘাবড়িও না english হচ্ছে dont panic don't panic very simple এবার এখানে আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো যে ম্যাম এখানে don't be কেন হলো না don't মানে কেন be দিয়ে শিখিয়েছিলেন be তখন হবে যখন আমার কিছু হওয়া বোঝাচ্ছে যেরকম ইউথ হয়ো না lazy মানে আমরা attitude তার কথা যেখানে আমার attitude টার মধ্যে যখন একটা change তখন আমরা be ব্যবহার করছি don't be lazy don't be good ok কিন্তু এখানে কিন্তু panic না করতে বলেছে না ঘাবরাতে বলেছে তাহলে আমরা এখানে বলবো don't panic যদি আমরা বলি ভয় পেয়ো না ভয় পাওয়া again আমাদের attitude change হয়ে যাচ্ছে ভয় পাচ্ছি dont be afraid হবে ok পরেরটা দেখি। লেবু জল বানিয়ে দাও লেবুর জলকে english বলে lemonade লেবুর জল বানিয়ে দাও এটাকে আমরা ইংলিশে বলবো বানিয়ে দাও আগে আসবে লেবুর জল পড়ে যাবে তাহলে হবে make যদি আগে আসে তাহলে হবে make monument fine very easy পরের গুলো দেখি

or clean it বলার জন্য আমরা this বা it যে কোন একটারব্যবহার করতে পারি পরেরটা দেখি মন দিয়ে english হবে এখানে carefully দেখা english হবে হচ্ছে এখানে watch watch carefully ok next sentence কিছু প্রয়োজন কিছু প্রয়োজন এবার এখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এখানে তো আমরা কিছু command বা order করছি না if you have a question over here but এই question টা আমরা কি রকম ভাবে করছি দেখো কিছু প্রয়োজন প্রয়োজন আগে যাবে need anything need anything আমরা আরও এরকম প্রশ্ন শিখব পরের ভিডিওতে চলো ততক্ষণে দেখে নি পরের sentence টা কে english কিভাবে বলা যায় কথা বোলো কথা বলো না

নোর না কি হবে don't move যদি আমি বলি গল্প কোরো না don't gossip বোঝা গেছে পরেরটা। ফোনের জবাব দিও না ফোনের জবাব দেওয়া english হচ্ছে don't answer the phone যদি বলি ফোনের জবাব দিও না তাহলে english কি হবে এটাও খুব easy don't answer the phone

open the door open the door very easy right এরকম করে আমরা কতগুলো sentence বানাতে পারছি আমরা প্রচুর sentence বানাতে পারি খালি দশটা কুড়িটা না আমরাএকশো টা দুশো টা sentence ও বানাতে পারি। পাঁচশো টা sentence ও বানাতে পারে যদি আমরা এই trick টা follow করি এতক্ষণ অব্দি যারা আমার ভিডিওটায় রয়েছে তাদেরকে বলব please like this class and যাদের মনে হচ্ছে এই ভিডিওটা share করবে share করো বন্ধুদের মধ্যে এবং তাদের মধ্যে যাদের english শেখার জন্য প্রত্যেক দিন struggle করছে fight করছে and they are trying to learn english from the basic তাদের জন্য save করো, তাদের journey তাকে আরো smooth করার জন্য ভিডিওটাকে share কর আর আমাকে comment section য়ে লিখে জানাও আজকের এই ক্লাসটা তোমাদের কি রকম লাগলো আর যারা subscribe করনি আরো নতুন ভিডিওর জন্য subscribe কর পরের sentence টা দেখে কি লেখা রয়েছে বোর্ডের দিকে দেখো বোর্ডের দিকে দেখো তাহলে এটা কি হবে look at the board বোর্ডের দিকে ভালোভাবে দেখতে বলছি look এর ব্যবহার হবে খাতা বন্ধ করো খাতা বন্ধ করাকে আমরা english এ বলবো close the copy or close the note book তাহলে যে কোন একটাব্যবহার করতে পারো fine পরেরটা দেখি টিভি বন্ধ কর না আমি সেদিনকেদেখছিলাম আর একটা স্টুডেন্ট লিখেছে close the tv বন্ধ করা english close হয় this is very true but যখন আমরা টিভি বন্ধ করতে বলছি we actually don't close the tv খোলা খোলা থাকে খাবার কি আমরা বন্ধ করে দিচ্ছি this is very you are closing something দরজা খোলা থাকলে দরজাটাকে বন্ধ করে দিচ্ছি window খোলা থাকছে কিন্তু আমরা টিভিকে খুলিনা টিভিকে আমরা on করি তখন টিভিকে আমরা off করি। switch off করি তো এখানে sentence টা হবে turn off the tv তো ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে যখন সেটা বন্ধ করার কথা বলা হচ্ছে তখন সেটা off করি ok তো কি বলবো আমরা switch off করি দেখতে ইলেকট্রনিক জিনিস আমরা turn on করি আমরা এসি আমরা on off করি এবার যদি আমরা বলি এসিবন্ধ করে দাও আমরা বলব না close the এসি আমরা কি বলবো সে ক্ষেত্রে switch off the ac বোঝা গেছে তো টিভি বন্ধ করা কিন্তু closing the tv হবে না turn off the tv ok next sentence তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা education নিয়ে কথা বলব আপু আপনার ধারণা মতে আপনিও কিছুটা প্রকাশ করেন Education বর্তমান অবস্থান Education এর কথা বলতে গেলে আমরা প্রথমে বুঝি যে সাধারণ

যে শিক্ষায় শিক্ষিত হবে সেটা না শিক্ষা অনেক ধরনের হতে পারে আপনি কিছু বলেন সমাজব্যবস্থা নিয়ে বর্তমান শিক্ষার হ্যাঁ আপু আমরা শিক্ষা ব্যবস্থাতে এখন প্রায় নানা রকম নিয়ে যাচ্ছি দেখেন আমাদের সময় যখন school এ পড়তাম তখন কিন্তু আমরা এতটা private মুখে ছিলাম না আমরা হাতে কলমে মায়ের হাত থেকে শেখা সেটাই শুরু করতাম তাছাড়া এখনই শিক্ষা ব্যবস্থায় একটা প্রতিযোগিতামূলক অবস্থা সৃষ্টি হয়েছে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদের এত এতগুলো বই চাপিয়ে দেওয়া হয় আসলে কিন্তু এটা একটা pressure create হাই বাচ্চারা এত অল্প বয়সে এত কিছু জ্ঞান নিতে পারেনা মূলত এগুলো kindergarten স্কুলগুলোতে দেখা যায় তবে বর্তমানে সরকার এক একটি সুবিধা ব্যবস্থা নিয়েছে এখন প্রাথমিক থেকে class three পর্যন্ত এখন কোন পরীক্ষা হবে না class এর মধ্যে প্রত্যেকদিন মূল্যায়ন করা হবে এবংএভাবেই প্রত্যেকেটি শিক্ষা শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে যাচাই করা হবে এই বিষয়ে আপনার মতামতটা যদি বলতেন? এটা বর্তমান সময়ে সরকার অনেক ভালো কাজ করেছে কারণ বাচ্চাদের ছোট থেকে চার বছর বয়স থেকে এখন school এ ভর্তি করিয়ে দেয় বাচ্চাদের উপর প্রচুর pressure create এদিক দিয়ে আমার মতে এটা অনেক ভালো কাজ করছে দুদিন পরে পরে বাচ্চাদের একটা পরীক্ষার যে একটা ভীতি আছে সে ভয়টা পাবে না এখন পরীক্ষা দিতে যাওয়া লাগবে না এত কষ্ট করা লাগবে না আস্তে আস্তে পড়লেই হবে, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা চাইছে মনে হয় যে guardian রাই পরীক্ষা দিয়ে দেখে বাচ্চাদেরকে ছাড়া এরকম একটা অবস্থা হ্যাঁ আপু ঠিক বলছেন আমরা যখন দে দেখি বাইরে বের হয় school college রাস্তায় ভিড় করা থাকে guardian রা পরীক্ষা যেন বাচ্চাদের pressure create হয় এক পরীক্ষা ভিতর দিয়ে আসে তারপর আবার guardian কাছে সরকার ব্যবস্থা টা খুবই সুন্দর করেছে পরীক্ষার্থীদের কে class মধ্যে মূল্যায়ন করা হবে এবং সেখান থেকেই তাদেরকে যাচাই করা হবে এ বিষয় টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এত শিক্ষার্থী যে একটা আলাদা মানসিক চাপ সেটা অনেক ক্ষেত্রেই কমবে এটা সরকার অনেকটা ভালো একটা গুরুত্বপূর্ণ দিক নিয়েছে। তাছাড়া আবার TSC পরীক্ষা JSC পরীক্ষা এগুলোতে অনেকটা উন্নয়ন ঘটিয়েছে এখন আর আগের মত TSC পরীক্ষা হচ্ছে না আলাদা হবে বৃত্তি পরীক্ষায় আওতা নেওয়া হয়েছে class ভিত্তিক test অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে।

বিভিন্ন word গুলা শিখতে পারতেছি এইহলো বর্তমান শিক্ষার অবস্থা হ্যাঁ আরেকটা দিক আমার খুব ভালো লেগেছে যে বর্তমানে ICT যে তথ্য বিষয় বইটি সংযোগ করেছেন

এই বইটি সংযোগ করেছেন যার ফলে তথ্য উন্নয়ন বিষয়ক জ্ঞান লাভ হচ্ছে তাছাড়া নানা রকম কাজকলাপের তাদের তারা এগিয়ে যাচ্ছে সরকার প্রীতিটা পদক্ষেপ সত্যিই অসাধারণ যা আমাদের প্রত্যেকের মানব জীবনে উন্নত শিখরে নিয়ে যাচ্ছে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এখন কিন্তু science আর commerce নেই শিক্ষা ব্যবস্থা সব এক মুখী হয়ে গেছে। মানে সব student science arts commerce করতে পারবে এতে ওদের কোন problem হবে না entrepreneur করে যে যা ইচ্ছা তাই করতে পারবে এটা এক দিয়ে অনেক ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সরকারের এই উদ্যোক্তাকে সাধুবাদ জানায়

বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা পড়তাম science arts commerce তাতে শিক্ষার্থীদের মনে একটি প্রকোপ পরতো যে আমি arts student ও science student একটা আলাদা একটা ভাব প্রত্যেক টা student এর মধ্যে তা এই সরকার এই বিষয়টা খুব ভালো করেছেন class ten পর্যন্ত সকলকে এক মুখি শিক্ষা দিয়েছে এবং এতে প্রত্যেকের মনে বিরূপ প্রভাব টা অনেকটা কেটে গেছে আপনার এদিকটা অনেক সাধুবাদ জানাই সরকারকে science arts commerce দিকটা science student মনে করতো যে আমরা আসলে অনেক brilliant আর arts ওরা মনে করতো যে আমরা আসলে অনেক গাধা এইদিক দিয়ে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে তো এখন দেখা যাচ্ছে যে আসলে সেটা হচ্ছে না সবাই নিজেকে ভালোই মনে করতেছে এবং এভাবে আরো উৎসাহ পাচ্ছে student রা পড়াশোনা করতেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা জি জি science student arts student একটা আলাদা difference তৈরি হতো তাদের মনে একটা আলাদা ভয় ভিত্তি কাজ করছে ওতো Science আমি তো arts পড়তেসি আমাদের দ্বারা কিছু হবে না Science পড়লে ডাক্তার engineer আরকিছু না আমাদের মাথায় শুধু ঘুরতো হ্যাঁ বড়ো হয়ে ডাক্তার হতে হবে engineer হতে হবে কিন্তু শিক্ষা বিষয়টা কিন্তু অন্যরকম সরকার প্রত্যেকটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইছে আর সেই শিক্ষার শিক্ষিত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের এই পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে এই পদক্ষেপ গুলো আমাদের জীবনে একটি সুন্দর প্রতিফলন ঘটাতে আমি মনে করি শিক্ষা লাভ করলেই মানে শিক্ষা গ্রহণ করলে যে শুধু চাকরি করতে হবে সেটা কিন্তু না শিক্ষিত হয়েও মানুষ উদ্যোক্তা হচ্ছে বিভিন্নভাবে পড়ালেখা certificate নিয়ে শুধু যে চাকরি করতে হবে সেটা বললে আসলেই ভুল হবে শিক্ষা শিক্ষার পড়তেই হচ্ছে জানা সবকিছু সম্পর্কে জানা বাহ্যিক সম্পর্কে জ্ঞান নেয়া চারিত্রিক জ্ঞান নেয়া সবকিছু হচ্ছে শিক্ষার একটা অংশ শুধু certificate ই শিক্ষিত হলে হয়না আমার বড় বড় degree আছে কিন্তু আমার আচারগত কোন পরিবর্তন নেই আমি রাস্তায় মানুষকে সম্মান করি না মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলল দেশের উন্নয়ন মূলক কাজ করতে পারিনা। তাহলে এই শিক্ষার কোন দাম নেই প্রত্যেক মানুষের উচিত সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং দেশের কল্যাণ করা আসলে আমরা ভুলে যাই শিক্ষাকে আমরা একটা certificate বন্দি রেখেছি যে মাথার মধ্যে ঘুরপাক খায় হ্যাঁ, আমাকে শিক্ষিত হতে হবে পড়াশোনা করে একটা চাকরি নিতে হবে কিন্তু হ্যাঁ আপু আপনি একটু ভালো দিক উল্লেখ করেছেন এই শিক্ষা শুধু চাকরি করলেই নয় আমরা প্রত্যেকেই বর্তমানে freelancing করা যাচ্ছে তাছাড়া উদ্যোক্তা হওয়া যাচ্ছে নানা রকম কাজে মানুষ অনেক এগিয়ে গেছে এখন ধরেন বিভিন্ন মনীষী গণ কিন্তু শিক্ষাকে বিভিন্ন ভাবে তুলনা করেছেন এরিস্টটলের ভাষায় যদি আপনি বলেন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা

বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য তৈরি করে

আচার-আচরণ নৈতিকতা সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করা এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য নিজেকে ভালো রাখা মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এখন শিক্ষিত হয়ে যদি মানুষ খুন-খারাবি করে তারপর চুরি ডাকাতি করে তাহলে তো এটা হলো না তাহলে তো তাকে আর শিক্ষিত বলা গেলো না সে তো মূর্খই রয়ে গেল শিক্ষার মানে টাই আমরা ভুলে যাই আমরা certificate এর মধ্যেই বন্দি রয়েছে certificate অর্জন করেছি হ্যাঁ? আমি তো শিক্ষিত কিন্তু একজন চাওয়ালা একজন আইসক্রিম ওয়ালা ওরাও কিন্তু আমাদের সমাজের মানুষ ওদের চারিত্রিক গুণাবলী, যদি আমার চারিত্রিক গুণাবলী অপেক্ষা ভালো হয় তাহলে আমার certificate কোন দাম নেই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সুপ্রিয় বৈশিষ্ট্য রয়েছে আর সেই বৈশিষ্ট্যগুলি তার শিক্ষার প্রভাব আমরা যদি ভালো ব্যবহার করি ভাল শিক্ষায় শিক্ষিত হয় এবং সমাজের জন্য কল্যাণ বৈরাগী তাহলে সেটা আমাদের জন্য সুশিক্ষা এবং সমাজের জন্য মঙ্গলজনক আমার নিজের জন্য মঙ্গলজনক আর যদি আমরা সুশিক্ষিত না হতে পারি তাহলে তা সমাজ রাষ্ট্রীয় সব কিছুর জন্যই অমঙ্গল জনক আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে অনেকেই আছে যে পেয়েও ভালো কিছু করতে পারে না। তার মন মানসিকতা এত নিচু যে আবার অনেকে দেখবেন যে Two point five zero three পেয়েও তারা কিন্তু ভালো কিছু করতে পারে, সবকিছু কিন্তু তার চরিত্রের যে গুণাবলী আছে বৈশিষ্ট্য আছে তার মাধ্যমে ঘটানো সম্ভব জি আপু এই জিনিসটা আপনি ঠিকই বলেছেন । যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি পয়েন্ট এর গন্ডিতে নিয়ে গেছি আমি তো এত পেয়েছি দ্বিতীয় ও আমার চেয়ে কম এইভাবে different তৈরি করি এবার কিন্তু একটা বৈষম্যর সৃষ্টি হয় এই বৈষম্যটা কিন্তু আমাদের নিজের মধ্যেই আছে এগুলো দূর না হলে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারব না। প্রত্যেকটা student র মনে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই এইসব বৈষম্য আমাদের সমাজের জন্য অনেক খারাপ প্রভাব ফেলে শিক্ষার মূল উদ্দেশ্য টাই হচ্ছে মানসিকভাবে মানুষিক ভাবে নিজেকে পরিপূর্ণ ভাবে তরি করা । এখন যদি আমরা নিজেকে মানসিকভাবে তৈরি করতে না পারি তাহলে কিভাবে দেশ ও জাতির উপকার করবো জি অনেক সময় আমরা দেখি রাস্তার পাশে ফুটফাটে নানারকম গরিব দুঃখী লোকজন শুয়ে আছে এখন আমরা যদি তাদের সাথে মানবিক আচরণ না করি তাহলে আমাদের এই শিক্ষার মূল্য কি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কল্যানে আসা উচিত আমরা প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের উপকার করা উচিত কারণ মানুষ মানুষের জন্য আর আমার ভেতরে যদি সুশিক্ষায় শিক্ষিত না থাকে তাহলে এসব করা সম্ভব নয় অহংকার মুক্ত জীবন যাপন করা এবং নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত শিক্ষিত হলে দেশ ও জাতের উন্নয়ান করা সম্ভব শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব নয় শিক্ষাকে জাতির এই জন্যই শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হয়েছে শিক্ষিত ছাড়া মানুষ জাতিকে উন্নত করতে পারবেনা সমাজ রাষ্ট্র সবকিছু ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই শিক্ষার গুরুত্ব অনেক অনেক যা আমরা বলে শেষ করতে পারবো না একটা শিক্ষিত জাতি মানেই অনেক কিছু